এবং দুজন মাথায় লাল কাপড় লাগিয়ে রেখেছেন।

সামনে দুটো ছেলে বসে রয়েছেন একজন ফোনে কথা বলছেন।

উনি কালো রঙের জ্যাকেট পরে সাদা রঙের প্যান্ট পরে লাল রঙের শার্ট পরে বসে রয়েছে।

এটি একটি শপিং মল এর ফটো । এখানে দুজন মানুষ দেখা যাচ্ছে। উপরে অনেক গুলো এল.ই.ডি. লাইট দেখা যাচ্ছে।

এটি একটি বিল্ডিংয়ের চিত্র। বিল্ডিংয়ে তিনটে এ.সি -এর আউটডোর দেখা যাচ্ছে। বিল্ডিংয়ে ইস্টেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে।

ইস্টেট ব্যাংক এর এ টি এম.. এবং এক্সিস ব্যাংক এর এ টি এম.. দেখা যাচ্ছে। বিভিন্ন দোকান দেখা যাচ্ছে। সে বিল্ডিংয়ের সামনে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একটা অটো ও চলছে সেটাও বোঝা যাচ্ছে।